ওখানে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে গ্রীন কালার -এর বেরিকেট করা ওয়াইট কালার -এর এর সিমেন্ট করা ।

কে বন্দি করে রাখা আছে। বাঘটি বসে আছে কাছে কিছু কাঠে কিছু একটা অংশে।

এটি একটি মসজিদ সব অনে-এ-ক আ-আ লোকজন রয়েছে আ-আ সাদা কালার -এর জামা পরে টুপি দিয়ে একটা পিঙ্ক কালার জামা পরা একজন চেক চেক শার্ট পরা ওপরে একজন দাঁড়িয়ে রয়েছে কচু কলাপাতার সব বেরিকেট রঙের ।